উপরে অনেক ফুলের মালা দিয়ে সাজানো আছে।

এই ছবিটিতে একটি স্কুল দেখা যাচ্ছে।

সামনে অনেকটা বড়ো খোলা মাঠ আছে।

বালতিটি লাল রঙের দেখা যাচ্ছে।

পিছনের দেওয়ালটির রং সাদা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি পার্ক দেখা যাচ্ছে।

পাশে অনেক ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে।

সাইড -এ কতগুলো প্যাকেট পড়ে আছে দেখা যাচ্ছে।

একজন মানুষ নীল রঙের জামা পরে আছে।

ওপরে দুটি ফ্যান দেখা যাচ্ছে।

ওপরে একটি লাইট জ্বলে আছে দেখা যাচ্ছে।

সামনে অনেকটা বড়ো খোলা মাড আছে।

গাড়িটি সাদা রঙের দেখা যাচ্ছে।

পাশে কতগুলি চেয়ার দেখা যাচ্ছে।

নদীটির এক সাইডে কতগুলি গাছের ডাল পড়ে আছে।

রাস্তায় একটি লাল রঙের বাইক দেখা যাচ্ছে।

মাটিতে একটি হেলমেট পড়ে আছে দেখা যাচ্ছে।

অন্য একটি লাল রঙের চেয়ার দেখা যাচ্ছে।

একজন মানুষ সাদা রঙের জামা পরে আছে।

সামনে একটি লোহার গেট রয়েছে।

টমেটোগুলি একটা ঝুড়ির মধ্যে রাখা আছে।

লিচুগুলি একটি বড়ো থালার উপরে রাখা আছে।

সামনে একটি কাঁচের দরজা দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি বড় মাঠ দেখা যাচ্ছে।

একটি ছেলের হাতে একটি ব্যাট দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলো লাইট জ্বলে রয়েছে।